আর এক উপরে মেঘলা আকাশ আছে।

গেট -এর ভিতরে একটি বিল্ডিং আছে।

গেইটের সামনে একটি সাইনবোর্ড আচে ।

রাস্তার দুপাশে সব্জী বাগান আসে।

বেদীগুলোর সাম পেসনে অনেকগুলো গাস আসে ।

দোকানটির বিতলে কোল্ড ড্রিঙ্কস রাখা আসে।

দোকানটির সামনে প্যাকেট জাতীয় জিনিসগুলো টাঙ্গিয়ে রাখা আছে।

বিল্ডিংয়ের সামনে অনেক লোকজন আসে।

মোরগটির পাশে দুইটি ফুলের টব আসে।

গেইটের সামনে একটি সাইনবোর্ড আছে।

তানে একটি বিল্ডিং আছে।

ফার্মাসিটির ভিতরে অনেকগুলো ঔষধ রাহা আসে।

দুকানটির সামোনে মালা লাগানো আসে ।